hello পুতুল কোথায় আছি রে ভাই? হ্যাঁ আলু ভাই বল সেই দিন তো phone তা কেটে দিলি টু বললি mobile charge নেই তো সেই দিন কথা ছিলাম মানে ওই যাচ্ছিলাম তো সেই ব্যাপারটা নেইয় ভাবলি কিছু হ্যাঁ ওটা তো ভাবলাম হ্যাঁ তুই আর from টা কবে fill up করবিরে আরে এই তো মানে আমি যাচ্ছি যাচ্ছি বলতে তোর বাড়ি দিয়ে যাচ্ছি ঠিক আছে হ্যাঁ তা আমি তো বাড়িতে আছি রে খানিক এই তো মাঠ থেকে এলাম ঘুরে

হ্যাঁ আমি মাঠ থেকে এসে খাওয়া দাওয়া করে তো বাড়ি যাচ্ছি আর তুই যদি না খাস তো তুই খেয়ে নে বুঝলি হ্যাঁ আমি এই তো খেলাম হ্যাঁ তোর সরিল টা ভালো আছে তো এখন তোর জ্বর হয়েছিল তা হ্যাঁ আমার সরিল ঠিক এখন বেশ ওতোটা ভালো নাই তো মোটা মুটি চলে যাচ্ছে বুঝলি মানে ওই তোর ঔষধ পাতি নেয়া এসেছি এখন খাচ্ছি তো তো বেশ ভালো লাগছে তো কাকি বা কাকি মারা কেমন আছে রে হ্যাঁ বেশ ভালো হয়েছে হ্যাঁ তো আমার কাকী মারা কেমন আছে রে হ্যাঁ তো ভালোই আছে সব ঘরেই আছে মানে সরিল টরিলসব ভালো বুজলি

আরে আমি পরীক্ষা তো দিবো তো আমি তো যাওয়া তো হলো না তোর কাছে তুই জি বললি note দেব ঠিক আছে তুই দিয়েছি whatsapp এ আমি দেখলাম তো আমি কিছু বুঝতে পারছি না তো তা তার জন্য বলছিলাম তো তোকে আমার কাছকে আস্তে তা তুই এলিনা তো আমার কাছকে তোকে ভালো করে বুঝিয়ে দিতাম তো আমি হ্যাঁ তোর কাছকে আমাকে যেতে হবে কারণ দেখ আমি যখন যে হেতু বুঝতে পারছিনা তো এবার বুঝতে না পারলে তাহলে আমি পড়বো কি করে

তো হ্যাঁ সকালবেলাই আজকে মানে রুটি বানিয়েছিল ও আর আলুর দম হয়েছিল চার চার চার টা রুটি খেলাম আলুর দম দিয়ে বুঝলি ও তুই রুটি খেয়ে নিয়েছিস সকাল বেলাই হ্যাঁ মানে এখন তো doctor এ মানে আমাকে বলেছে যে এখন শুকনো শুকনো জিনিস খাবি মানে পুচুর ঠান্ডা লেগেছে তো তাঁর জন্য ধর এখন ভাত টা খাই না এওতো আরে আমি তো ওই সকলে ভিজে ভাত খেয়ে এলাম রে আমাকে তো ঠান্ডা লেগে যাবে নাকিরে তাহলে হ্যাঁ মানে সকাল বলেই ভিজে ভাত খাস না বুঝলি মানে যে হেতু ঠান্ডা আবও হওয়া তার জন্য ঠান্ডা লেগে যেতে পারে বুঝিলে আমি তো খেয়েনিলাম তো আমি আর খাবো না তুই যখন বুলছি তাহলে আমি তো খাবোই না কাল থেকে আর

আবা দেখ তুই মানে এখন কার কি বলবো যত বড়ো হচ্ছি ততো মনে হচ্ছে মানে কি বলবো খুশিটাই হারিয়ে যাচ্ছে বুঝলি

ছোট বেলাই কত খেলা ধুলা করতাম টোতে আমাতে হ্যাঁ ওটাই মানে দেখ মানে এই মানে তোর school যেতাম school থেকে আসতাম এসে খাওয়া দাওয়া করতে না করতে চলে আসতাম বাগান নিয়ে কি করতাম বলতো হ্যাঁ এখন টি সেই আনন্দটা আর নাই রে ভাই আগে তো school থেকে

ওটাই মানে কি বলবো দেখ আগকার ছোট বেলাকার মনে পরে আর কি বলবো মানে এত্ত তোর আনন্দ লাগে একার সময় এত্ত মন খারাপ হয়ে যাই কি বলবো কিছু বলার কিছু নেই বুঝলি হ্যাঁ ওটাই তো কাল তুই কথা গিয়েছিলি তোকে phone করলাম তা phone নে পেলাম না আরে কালকে আমি তোর গিয়েছিলাম বুঝলি বলছিলাম যে আমি তোর tice কাজে যাবো তো আমি তাইসে কাজে গিয়েছিলাম তার জন্য আমি mobile টাতে charge ছিল না বুঝলি তো আমি বাড়িতে রেখে দিয়ে চলে গিয়েছিলাম phone তোলেনি বুঝলি ও তো মনে করছিলাম তোর সাথে দেখা করবো তা তুই তোকে phone এই পেয়েনা রে তোকে আমি তো তোর কালকে phone নিয়ে যায়নি টি তার জন্যই আমাকে তুই phone এ পাসনি মানে আজ কে কাজে যায়নি তাই ভাবলাম online দুকান যেতে হতো তার জন্য যায়নি আজ কাজে আচ্ছা তুই কালকে কোথায় জানিস বলছিলি একটা motor cycle এ করে আরে ওই যে তোকে যে বললাম মোল্লারপুরে school আমি এক বার আগে থেকে গিয়ে আসতাম তা তুই যদি জেথিস তো একটু ভালো হতো তো কারণ তুই গিয়েছিলি হ্যাঁ আমি তো গিয়েছিলাম এক বার তো সরস্বতী পুজো হয় নি সেই দিন কে তো গিয়েছিলাম ওখানে তো অনেক কিছু অনেক লোক সব ছেলে পেলে সব dance করছে কত ও ওখানে তাহলে ভালোই আনন্দ উৎসব মানে ভালোই হয় নাকি হ্যাঁ ওখানে তো ভালোই হয় আমাদের যে college এ যা না হয় ভালোই হয় ওখানে হ্যাঁ সেটা অবশই তুই যেহুতু গিয়েছিস আমি যাই নি তো এক কাজ কর না তো তুই আমাকে নিয়ে গেলে বুঝলি হ্যাঁ তা কিসে জাবি ভাবছিস এখন দেখ

bike নিয়ে যাবো বুঝলি তো bike নিয়ে গেলে তো ভালোই হয় তোর জ্যাম থাকলে side দিয়ে চলে যাওয়া হবে যদি গাড়িতে ফাঁড়িতে যাস তা তো হয় না jam থাকলে তো থেমে থাকতে হবে রে ভাই রাস্তা যা jam বিশাল ব্যাপার রে ভাই

তার পর ধর ওই দিক থেকে চলে যাবো বেশ ভালোই হবে বুঝলি

হ্যাঁ তোর এখন কোনো কাজ নেই তো হ্যাঁ কাজ তো আছে তাহলে আমি মাঠ থেকে ঘুরে চলে আসবো তাহলে আমার জমি দেখতে যেতে হতো মুলো সাগ তাগ ফেলেছি তো ওখানে খুব ছাগল পাগল রে ভাই খেয়েনিচ্ছে সব তার জন্য ঘুরে আসি এক বার না ঘুরে আসলে তো সব শেষ করে দিবে হ্যাঁ তো মানে কোন জমি তা তে কি লাগিয়েছিস এখন

হ্যাঁ হ্যাঁ চিনি চিনি মাঠ তা গিয়েছি হ্যাঁ ওখানে লাগিয়েছি সব সবজি হ্যাঁ তো কি কি চাষ করেছিস মুলো আছে কোপি আছে সিম আছে মোটরছুটি আছে বিট গাজর আছে সাগ আছে হ্যাঁ তো তুই তো ভাই মেলা কিছুই লাগিয়েছিস রে ভাই মানে অটো কি বলবো মানকে কি বলবো প্রচুর পড়ি মানে সবজি লাগিয়েছিস তুই

ওখানে থাকতে হয় রে ভাই নাতো হয় না ও তো বেশ ভালোই করেছিস মানে এখন বিক্রি ত্ৰিকড়ী করছিস না জমি তে আছে

ও তো কুপি লাগাসনি কুপি হ্যাঁ কপি দু রকম কোপি আছে রে বাধা কোপি আছে ফুল কোপি রে

পুনোরো ষোল্ল টাকা করে যাচ্ছে রে আর বাধা কোপি ধরলে কুড়ি টাকা পিস নিচ্ছে রে হ্যাঁ তো তোর তাহলে ভালোই মানে কি বলবো মানে তোর তোর সবজি তে তুই ভালোই চাষ করেছিস ভালোই মোটা মতি ভালোই লাভ পাচ্ছিস হ্যাঁ আর শুনবি একটা কোপি আছে না sugar free না কি কোপি আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ শুনেছি শুনেছি হ্যাঁ ওটা তো আবার তিরিশ টাকা পিস রে ভাই ওটা আবার কি এমন কোপি তিরিশ টাকা পিস হ্যাঁ ওটা তো আমরা লগাই নি মানে শুনেছি কোপি তা হয় তো ঠিক আছে আমরা তো লাগাই নি ওই সব কোপি চাষ করি না তো তোদের ওই দিকে যদি থাকে তো আমার জন্য নিয়ে আসিস তো মানে একটা তো কি করে খাই তও জানি না বুঝলি হে না আছে তো আমাদের দিকে ও অনেক লাগিয়েছে বা বিস্ছে বাজারে ধরলে ওটা তো ফুলের মতো কোপি ওটার দাম কত রে ভাই তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে পিস নিচ্ছে একটা কোপি তে হ্যাঁ তো এক কাজ করিস না আমার জন্য একটা নিয়ে আশিস কেন মানে তোকে আমি এখানে পয়সা দিয়ে দিবো বুঝলি কিন্তু খেতে বা কি করে রাঁধতে হয় ওটা তো জানি না আমি ওটাতো আমিও সেটাও জানি না আমি কি করে রাঁধতে হয় ওটা বাজারে বিক্রি হচ্ছে তার জন্য বললাম ওটাতো আমি কোনো দিন খেয়েনি ও

আপাতত আমার sugar তুগার কিছু নেই মানে কোনো ব্যাপার নাই ঠিক আছে তো এক কাজ কর মানে তুই মানে মাঠ থেকে ঘুরে আসবি তখন আমাকে phone করিস ঠিক আছে হ্যাঁ তোকে তো phone করবো এসে এসে phone করবো আমি তোকে হ্যাঁ আর কি বলছিলাম যে college এর ব্যাপার তা নিয়ে বলছিলিস ঠিক আছে তো collage তা তুই এখন যাস না তো এন college তা তো পরীক্ষার জন্য দশ তারিখ থেকে পরীক্ষা জন্য খুব চাপ রে মাথায়

হ্যাঁ ওটাই তো কি বলবো মানে তবে দেখ এক পক্ষে ভালোই হয়েছে মানে যারা পড়াশুনা করতো না তারাও কিন্তু কি বলবো এখন তো আবার online এ class হচ্ছে আর offline তো হ্যাঁ ওটাই তার জন্য তো আমরা এক বাড়ে সব জীবন তা আমাদের শেষ হয়ে যাচ্ছে রে না পরে না পরে আগে তো পড়াশুনা হতো তখন তো এত ছুটি ছিল না মানে ধরলে পড়া মুখুস্ত করতে এক minute দু minute time লাগতো এখন তো মুখুস্ত হয় না রে হ্যাঁ ওটাই তো মানে আমি ভাবছিলাম বুঝলি চল না এক দিন college থেকে ঘুরে আসি বুঝলি একটা class করে আসি মানে বেশি ভালো হতো বুঝলি কারণ দেখ আমি তো অনেক দিন হয়েই গেলো জে college মানে এখনো যাই নি বুঝলি তো চল না এক দিন ঘুরে আসি

অরে তুই যে দিন বলবি সময় মতন এক দিন দেখ মানে সেই দিন তাহলে সবাই মিলে বন্ধু বান্ধব নিয়ে সবাই মিলে যাবো তাহলে শুকুরবারে দিন যাবো রে ভাই আজই তো

হ্যাঁ শুকুরবারে সবাই মিলে চল বুঝলি কারণ দেখ আমি মানে অনেক দিন থেকে class করিনি ঠিক আছে পরীক্ষা যেহুতো সামনে তো আমাকে এখন class করলে ভালো হতো বুঝলিস হ্যাঁ হ্যাঁ ওটাই বিমান তো কাদছে রে বিমান তো এক বারেই পড়াশুনা ছেড়ে দিয়েছিলো সেই lockdown এ মানে পড়ছিলোই না আর

আরে কি করব বল মানে lockdown এ মানে এমন অবস্থা হয়ে গেলছিলো কয়েক কয়েক জনের যেমন যেমন দেখ আমারি কথা বলি মানে lockdown এ হয়েছিল যে আমি পড়াশুনা দিকে কি বলবো এত তাই গভীরতা ছিলাম lockdown তা পড়া পর মানে কি বলবো আমার পড়তে মনই বসছেনা কি করা যাই বলতো হ্যাঁ ওটাই বিমান ও তো সেই বলছে ও কেঁদে কেঁদে আমাকে বলছে আমার ও চোখে জল চলে এসেছিলো এমন ভাবে বলছিলো ও বিশাল ব্যাপার রে মুখুস্ত হচ্ছে না ওর হ্যাঁ তো দেখ কি করবি তো এবার যেহেতু তোর পরীক্ষা তা হবে তো আমাদিকে এবার পড়তে হবে সেই যে করেই হোক রাত দিন জেগে পড়াশুনা করে ভালো result মানে আনতেই হবে তাই তো হ্যাঁ ওটাই তো আগে তো পরীক্ষা হতো না সব দেখে দেখে সাঁটিয়ে দিতাম এক বাড়ে আমি তো এখন তো আমাকে না দেখে লিখতে হবে খুব কষ্ট রে ভাই হ্যাঁ পুরো lockdown এর লেগে মানে কি বলবো আমাদের life তা বা জীবন তা বরবাদ হয়ে গেলো বুঝলে হ্যাঁ ওটাই তো তার জন্য তো এখন ধরলে ক ই হ্যাঁ তো আর মানে কি শুত্রুবার এর দিন কটা সময় কটা সময় class আছে বলতো মনে মনে পড়ছেনা rutting মানে কি বলবো কবে দেখিছি অতটা মনে পড়ছেনা বুঝলি একটা আছে দেডটা সময় আছে দেডটা থেকে দুটো অব্দি আছে আরেকটা আছে চারটে থেকে সাড়েচারটে অব্দি আছে হ্যাঁ মানে ওই দিন তাতে গেলে তো সারা দিন থাকতে হবে তাই তো হ্যাঁ সারা দিনই থাকতে হবে তাহলে ঘুরেফিরে অনেক দিন থেকে ই ঘুরে আসতাম হ্যাঁ তো মানে আমি ভাবছিলাম যে বিমান কেও বুঝলি ডেকেনিবো মানে ও তো অনেক দিন থেকে যায়নি মানে তুই যদি জাস আমাকে বললো যে পটল তুই যদি জাস তো আমাকে বলিস ঠিক আছে তো আমি বললাম যে আমি যে দিন যাবো সেদিন তোকে তাহলে বলবো তো মানে ওকে শোধ নিয়েচলে যাবো তাই তো

হ্যাঁ হ্যাঁ ওটাই সব থেকে best বা better হবে বুঝলি যেহেতু আমরা যাচ্ছি তো ওকেও নিয়ে যাবো তাহলে ও ধর মানে যেই note তো পাবে তাও তো ও পড়াশুনা করতে পারবে

ও কোনো একটা office এ কাজ করছিলো তোরে ওটা আর যায়না রে আরে office এ কাজ করছে বলছে ওটাই তো সমস্যা হয়ে গেল্ছে ওর মানে ওই দিকে কাজ করছে বলছে ঠিক আছে নিয়ে এই দিকে মানে তোর পড়াশুনা করতে time দিতে পারছেনা আবা যদি পড়াশুনাই time দিচ্ছে তাহলে office এ time দিতে পারছেনা তার জন্য ধর ওর একটু মাথায় চাপ বেশি হয়ে গেলছে হ্যাঁ ওটাই ধরলে এখন তো আর বোস থাকা হবে না কাজ কিছু তো করতে হবে কাজ তা করছে ও ভালোই করছে রে ওটা তো পড়াশুনা করলে আমাদের তো আর চাকরি বাকরি হবে না আমাদের যেহেতু পয়সা তয়সা নাই তো ও একটা line এ লেগে গেছে তো ও ভালোই করেছে রে ভাই হ্যাঁ তো আমিও ভাবছিলাম যে কোনো একটা shopping moll এ লেগে যাবো বোঝলে মানে ওই তো মানে একটা rampurhat এ একটা shopping mol হচ্ছে বুঝলি নতুন তা ওখানে

কোথা রে ভাই ওটা

তোর একটা shopping mol হবে ওখানে সব bio data জমা দিচ্ছে তো

ওখানে একটা আমার দাদার বন্ধু কাজ করে ঠিক আছে তো ওখানে আমাকে বলছিলো যে পটল ভাই তো মানে এখানে একটা কাজ আছে তুই যদি করতে চাস তাহলে তোকে আমি একটা মানে সুযোগ করে দেবো তো ঠিক আছে আমি বললাম যাবো তাহলে আমাকে তো যোগ দিতে হবে ওখানে হ্যাঁ তো অবশ্যই দেখ তুই আমার আমাদের তো আর পড়াশুনা কতটাই বা করবো আর ধর এমনি করে পড়াশুনা করলে কিছুই তো করতে পারবোনা তো মানে এইদিকে একটা ছোট খাটো একটা কাজ করি

আরে ছেলে মানে এখন তো বেশ ঢেক গুলাই বা মেলা গুলাই মানে অনেক প্রায় তোর পনেরো থেকে কুঁড়ি টার মতো নেবে বলছে পুনেরো কুঁড়ি তার মতো ছেলে নেবে জমা দিয়েছিস তুই এবার তার মধ্যেই ধর দশ তা already জমা দিয়ে দিয়েছে ঠিক আছে এখন যদি জমা তো দিস তো ভালো এখন যদি না দিস তো পরে তখন আবা তোর কবে নেবে কি নেবে না সেটা কিন্তু বলতে পারছিনা বুঝলি ও তুই তাহলে আমাকে নিয়েচল না ওটা তো আমি চিনি না ওটা কোন জাগা করে হ্যাঁ তো তুই এক কাজ কর তুই একটা online এর দুকান জাবি নিয়ে তোর একটা পুরো bio data বেরকরে নিয়ে আসবি ঠিক আছে হ্যাঁ ওটা তো অবশ্যই করতে হবে bio data তো আমার আগে থেকেই আছে রে exterior আছে রে

তো আমি যখন যাবো আজ কে বলতে তো আজকে আর যাও হবে না আজকে তুই বলছিস মোল্লারপুর যাবো বলছিস তুই তো আজ কে আর যাওয়া হবে না কাল কে বুঝলি এক সঙ্গে গিয়ে দিয়ে চলে আসবো ওই দিক থেকে হ্যাঁ হ্যাঁ ওই দিক থেকে দিয়ে আসবো আর

হ্যাঁ হ্যাঁ রনো কে চিনি হ্যাঁ ওর বাবা ফুচকা বিছে ওর বাবা তো না না ওর ছেলে

উ তো আবা shopping mol এ কাজ করে উ উ ওই shopping mol এ কাজ করে কিন্তু উও ধর ওখানে shopping mol এখন এখন বলছে তোর কোনো ছেলে বা কোনো এ এখন লাগবেনা বুঝলি ও ওখানে সব ভর্তি হয়েগেছে নাকি এখন শুনে

হ্যাঁ ওখানে তোর পুরো সব মানে ভর্তি হয়েগেছে এখন তো অতটা মানে ই নাই জাগা নাই ফাঁকা তো আমি সেদিন গিয়েছিলাম বুঝলি জিগাসা করছিলাম তো আমাকে বলেছে যখন লাগবে তোমাকে আমি call করবো ঠিক আছে তো এখন পর্যন্ত call করেনি তো এখন মনে হয় লাগবেনা বুঝলি

ওইটা তোর আজ থেকে মোটা মতি একবছর হয়ে গেলো চালু হওয়া হ্যাঁ একবছর থেকে হয়ে গেলো তা আমরা কোথা ছিলাম রে এত দিন আমরা আমাদের চোখে কি এক বারো পরেনি আরে আর বলিস না তখন মানে কি বলবো তখন সেই পরীক্ষার সময় চলছিল অতটা চাপ ছিল মানে অতোটা ঢেদাই নি মানে কি বলবো ওটা তো কোনো মানে অতটা ই লিয়েনি মানে তোর ধর অতটা মাথায় লিয়েনি যে কাজ আমাদিকে করতে হবে তো তার জন্য ধর ওই দিকে অটোত বলিনি কাওকে যে একটা কাজ দেখিসরে কাজ মানে কাজে join করবো সেরকম কিছু বলিনি কাওকে বুঝলিস

মাসে কত করে salary দিচ্ছে হ্যাঁ কি বলছিস salary কত করে দিচ্ছে